ল-ম্বা একটি নীল সাদা রঙের ছোট ছোট ঘর রয়েছে আর পেছন দিকেও গাছপালা রয়ে--

এখানে অনেকগুলি বসার জায়গা দেখতে পাচ্ছি সেখানে কিছু মানুষ বসে রয়েছে এবং তারা অপেক্ষা করছে কোন কিছুর জন্য এবং এটি একটি বিল্ডিং -এর ভেতরের অংশের চিত্র--

এখানে একটা হরিণ দেখতে পাচ্ছি যে জঙ্গলে বসে আছে। আর আশেপাশে কিছু ছোট ছোট গাছপালাও রয়েছে।